আরো অন্যদিকে পিছনদিকে একটা পুষ্করীনী চা চতুরদিকে বেড়া দেওয়া।

আ শুধু একটা টিনের বাড়ি টিনের বাড়ির দুইটি পিলার নিচে টাইল দিয়ে লাগানো।

এবং চুলের মতো দেখতে নীচে আরও একটি আছে দেখতে সেম একরকম।

পতাকা আছে আর এখন ফুল দিয়ে সাজানো আ দাঁড়িয়ে আছে আরও।

দুই সাইট -এ এক সাইট রাইট সাইট -এ এক টেবিল রাখা হয় --

কার্পেট -এর ওপরে এবং দোকানে অনেকগুলো ফুল রাখা হয় আয়না দিয়ে তৈরি করা দোকান।

কালার হলো ব্লু কালারের এবং একজন পুলিশ দাঁড়িয়ে আছে দোকানের ওই সাইটে ।

ব্লুর সাইডেও একটি মূর্তি সাদা রঙের নীচে ব্লু কালারের এবং একটি ছোত বাড়ি ছোত ছোত ফুল দিয়ে সাজানো।

চার ছাইডে আরও মারুতি আছে উপর দিকে আরও আছে সাদা রঙ্গের।